মেলাতে শুধু -উ ঘোরা কিংবা বিভিন্ন রকমের জিনিস কিংবা খাবার আমরা খেয়ে থাকি আরও একটা জিনিস আমরা দেখি যে--

তো আমাদের বেশিরভাগ মানুষের শখ থাকে যে আমরা ফোর হুইলার কিনব এবং সেই গাড়িটি চড়ে।